এটি একটি সরকারি অফিসের গেট বলে মনে হচ্ছে। যার ওপরে একটি নীল এবং সাদা রঙের।

ছবিটির মধ্যে স্পষ্টভাবে একটি রাস্তা দেখা যাচ্ছে যার এক পাশে অনেকগুলি গাড়ি সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তার মাঝখান দিয়ে --

ছবিটির মধ্যে একটি এ.টি.এম দেখা যাচ্ছে এবং এ.টি.এম এ যে উপরে ছাতা সবুজ বোর্ডে সাদা অক্ষর দিয়ে এ.টি.এম লেখা রয়েছে।

ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার উপর দিয়ে একটি ভ্যান সাইকেল এবং অ অটো চলে বেড়াচ্ছে। কিছু মানুষ সেই রাস্তা দিয়ে চলাচল কর --

ছবিটি দেখে মনে হচ্ছে সাধারণত এটি একটি দিনের বেলাকার ছবি আর ছবিটির মধ্যে একটি রেলগেট -ও দেখা যা--

ছবিটির সামনে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে। যেখানটায় সাধারণত দোকান রয়েছে বলে মনে হচ্ছে এবং রাস্তায় অনেক ওটো অটো টোটা যানবাহন নানা রকম গাড়ি ঘোড়া যাতায়াত করছে।

ছবিটির সামনে একটি মানুষ দেখা যাচ্ছে যার পিঠে একটি ব্যাগ রয়েছে এবং ছবিটির পিছনে --

একটি কালো দরজা দরজার সামনে একটি দা দারোয়ান দাঁড়িয়ে রয়েছে এ এ দারোয়ানটির সামনে ওই বিল্ডিংয়ের একটি রুম দেখা যাচ্ছে।

এটি একটি মনে হচ্ছে কোনো বাস স্ট্যান্ড -এর ছবি যেখানটায় সারিবদ্ধ ভাবে অনেকগুলি বাস দাঁড়িয়ে রয়েছে এবং বাস স্ট্যান্ড -এর পাশে রাস্তাটায় একজাগায় কোনো ধরনের জল জমা হয়ে রয়েছে।